একটা বাড়ি | এদিকে একটা কি বোর্ড | হুম কি বলছো? সিঁড়ি একটা স্মাইল ফেস --

নদীর একটা ড্যাম আছে | এক সাইড -এ দু সাইড -এ দুটো রাস্তা আছে | এই দিকে খেজুর গাছ আছে অনেকগুলো এমনি এরকম গাছ আছে | একটা বোর্ড আছে।

অনেকগুলো ঘাস আছে এই মাঠের ওপরে এই জায়গাটার ওপরে | অনেকগুলো --

কম্পিউটারের মেশিন -টা রয়েছে লাইব্রেরির বুকস আহ অনেকগুলো বুক রাখা আছে।

কোনো একটা টুরিস্ট জায়গা বটে পাশে দু তিনটে পাহাড় আছে।

উমম অনেকগুলো নৌকা যাতায়াত করছে পাশেপাশে ।

এক সাইড -এ অনেক গুলো গাছ আছে | আর এক সাইড -এ একটা জলের --

ফার্স্টে একটা ছোট ঝর্ণা হয়ে যাচ্ছে | তার ওপরে অনেকগুলো ছোট ছোট গাছ আছে |

কোনো একটা ফুলের না কোনো একটা বাজার বটে।

একটা স্টাইলিশ করে কিছু একটা লেখা আছে লাইটিং -এ |

পোস্টার টাঙ্গা আছে স্টেজের ওপরে | মোমো তৈরির করার ফটো দেখা যাচ্ছে |

কাশেপাশে অনেক গাছ আছে |

আশেপাশে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে। আশেপাশে অনেকগুলো বাড়ি তৈরী হয়েছে মাঠ টার ওপরে অনেক ঘাস দেখা যাচ্ছে।

কোনো জায়গায় কোনো কাজ চলছে নাইলে সব স্টুডেন্ট গুলো পড়াশোনা করছে।